এইটা একটা এয়ারপোর্ট । যেখানে একটা প্লেন কয়েকজন লোক দেখা সোনা করছে যাতে প্লেন তার কিছু হয়েছে কিনা। সিটি দেখা এবং একটা প্লেন উড়ে যাচ্ছে জায়গাটি বেশ ভালো।

এই মালদহের গণেশ পুর এর মঙ্গলে সমিতি। যেইখানে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। পিছনে বিল্ডিং তা দেখতে খুব ভালো লাগছে। পিছনে বাকৰুন্ড তা বেশ ভালো। রাস্তা ঘাট বেশ পরিষ্কার পরিছন্ন।

করকা কলকারখানাটি অনেক দিন পুরোনো হয়ে গেছে সেটাই দেখে বো--

এটি বিল্ডিং -এর প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে ।

এটি একটি কোনো ব্রিজ । যার উপর দিয়ে ট্রেন চলা চল করে এবং নীচ দিয়ে যানবাহন গাড়ি টোটো ইত্যাদি চলাচল করে জায়গাটি বেশ বড়।

এটি মালদার কোনো এক মোর যেখানে ট্রাফিক পুলিশ -রা--

এটি একটি শস্য ক্ষেত যেখানে শীতের দিনে সর্ষে গাছ লাগানো হয়েছে পুরো মাঠটাতে দেখতে খুব ভালো লাগছে জায়গাটা কি সুন্দর সর্ষের ফুল ফুটে আছে ।

এবং ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে খুব ভালো লাগছে জনসংখ্যাকে।

এটি একটি অটো স্ট্যান্ড । যেখানে অনকে গুলি অটো দাঁড়িয়ে আছে এবং লোকজন অটো -তে চাপার জন্য অপেক্ষা করছে বাড়ি বা কোথাও যাবার জন্যে।

খুব ভালো দুটো জানলা একটা দরজা আছে--

এটি একটি কোনো বিল্ডিং বিল্ডিং -টা বেশ কালার -টা এবং ডিজাইন -টা বেশ সুন্দর লাগছে বিল্ডিং -টা--

আর অনেকগুলি রুম দেখা যাচ্ছে এবং বিল্ডিং -টা প্রচুর উচ্চতায় অনেকটা লম্বা বেশ দেখতে ভালো ।